এখানে একদম পেঁয়াজের খোসার মত --

যজ্ঞ মুনি ঋষিরা অনেক ধরনের পুজো পার্বনে করতেন |

এখানে প্রতিনিয়ত মানুষ ভগবানের জন্য যাতায়াত করতে থাকে ।

এবং এটি অনেক দূর পর্যন্ত উড়তেও পারে।

এটা মল -এর মধ্যে অবস্থিত আমরা সাহ সবাই জানে যে মালের মধ্যে কার খুব এক্সপেন্সিভ হয়ে থাকে।

একটি ইউপিএসসি -র কোচিং সেন্টার যেখানে--

বিভিন্ন লাইট ফায়ট এখানে সব লাগানো আছে।

ওয়েস্ট বেঙ্গল -এর গৌরব ময় বিশেষ --

আর বিশেষ বন্ধুকে ক্যাপচার করে একটি দেওয়ালে--